বেশ বড় একটা উন স্টেজ রয়েছে। স্টেজে কতগুলা মেয়ে বসে আছে। চেয়ার আছে চেয়ারটাতে বসে আছে।

এবং বাইরেটাতে কিছু লোক রাস্তা দিয়ে পেরোইছে। এবং এখানে ডাইনদিকে একটা দোকানে দুটা ছেলা বইসাছে। একটা ছেলা দাঁড়াইছে। দুটা ছেলে একটা ছেলের দিকে পেছন করে একটা ছেলে ওদিকে মুখ --

এবং সেমন নিচেও গাদা বই রাখা রয়েছে। এবং ফাইল রয়েছে।